এবং এখানে সিমেন্ট -এর ছোট ছোট আ পিলার -এর মত বেনানো আছে অনেকগুলো আর এখানে একটা ছেলে দাঁড়িয়ে পরে ফটো তুলেছে।

আর বাকি দূরে দূরে আরো লোক দাঁড়িয়ে আছে।

উঠছে দেখতে খুব সুন্দর লাগছে।

এটা হচ্ছে একটা ভুতের দরজা একটা ঘর ।

বাচ্চারা এখানে বসে হয়তো কিছু খেলা করছে।

এই বাজারটা অনেক বড় আর এখানে--

এই গাছ গুলো দেখতে খুব সুন্দর এবং ছোট ছোট ঘাসও বেরিয়ে আছে আর খুব সুন্দর লাগছে দেখতে।

এটা দেখতে খুবই সুন্দর এবং এই জিম -টির ভেতরে জিম করানোর মেশিন গুলো রাখ দেখতে বেশি--

এবং এখানে কিছু উম চেয়ার দেখতে পেয়েছি আমরা আর এখানে কিছু অনেক গুলো স্কুটি দেখতে পেয়েছি বিভিন্ন রকমের এবং বিভিন্ন ডিজাইন -এর আহ অন্য অন্য কালার -এর আছে।